সমস্ত কিছু কাজ করে শুতে late হচ্ছে, শুতে late হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠতে late হচ্ছে. কিংবা অনেকের কি থাকে সকালবেলাতে office, office এর জন্য হয়তো ন টার সময় তাকে অফিস বেরোতে হবে, early morning উঠতে হবে তার ফলে free hand exercise করারও তো সময় নেই.

সুতরাং, এইযে একটা বিচ্ছিরি life style এর মধ্যে আমরা বাধা পড়ে গেছি তার ফলে আমাদের health এর দিক থেকে মানে আমরা খুব ভীষণভাবে অ্যাঁ puzzled হয়ে আছি. উম কী যে করব মানে কোনটা যে করব অ্যাঁ সেটাই মানে বুঝে উঠতে পারি না. তারপর এই মানে~ মানে PCOD এর problem এর জন্য তো মেয়েদের বেশিরভাগ মেয়েদের তো এই hair fall তারপরে এইসবের যে এক~ একটা problem, ভীষণ বাজে.

হ্যাঁ বল হ্যাঁ রে সোনু কেমন আছিস? হ্যাঁ এই ভালো আছি শুভ তুই কেমন আছিস? এই তো ভালো আছি তোদের বাড়ির সবাই কেমন আছে?

আরে অনেকদিন ধরে phone করবো করবো ভাবছিলাম করাই হচ্ছে না। যাই হোক তাই এখন একটু সময় পেলাম ফাঁকা আছি তাই phone করলাম বল আচ্ছা তোদের বাড়ির সবাই কেমন আছে? এই আছে চলে যাচ্ছে সবাই ভালোই আছে জানিস আমাদের পাড়া পঁচিশে বৈশাখ উপলক্ষে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছে হুম সেই নিয়ে একটু কথা বলি?

হ্যাঁ হ্যাঁ আমাদের তো বারোই বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে হ্যাঁ পঁচিশে বৈশাখ তোদের ওখানে কি হচ্ছে? এই সব আয়োজন হচ্ছে পাড়ায় ও নাচ গান হবে তো বোধ হয়

নাচ, গান, কবিতা পঁচিশে হ্যাঁ বৈশাখ মানে তো কবিতা আবৃত্তি হবেই এটা তো স্বাভাবিক হ্যাঁ যাই হোক এই পঁচিশে বৈশাখটা বেশ আলাদাই vibe দেয় ভালো লাগে বেশ হ্যাঁ তারপরে যেতে না যেতেই পয়লা বৈশাখ তারপরে অক্ষয় তৃতীয়া ,জামাই ষষ্ঠী, হ্যাঁ আরো কত কিছু এই তো সবে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া গেল পয়লা বৈশাখে আমাদের পয়লা বৈশাখই তো হ্যাঁ পয়লা বৈশাখে দোকানে পুজো হলো পুজো টুজো করলো এবার আ মিষ্টি দিলো সবাইকে তারপরেই গেলো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে তো দোকানে দোকানে গেছিলাম আমার পিসার দোকানে বড় করে পুজো হয় সেখানে গেলাম

আমি এই বেরিয়েছিলাম মার সাথেই দোকানে দোকানে গেলাম ওখানে মা তারপরে বাড়ি চলে এসছি এরপরে হ্যাঁ তো আসছে সামনে

আছে আমার ঠিক খেয়াল নেই ও আমিও জানি না রথে আর এখন আমাদেরকে অত ইয়ে থাকে নাকি? আমরা তো এখন বেরোইও না ছোট ছোট বাচ্চারা বেরোয় আমাদের আর কি আমাদের রথ রথের মতো পরে রয়েছে ওপরে সেই কবে সেই একটা রথ নিয়ে যেতাম চারিদিকে যেতাম আর কত পয়সা পেতাম বল হ্যাঁ আর ওই পাঁপড় ভাজা খেতাম আর রথের মেলা হ্যাঁ এই আমরা ওই শ্রীজাদের বাড়ির ওই দিকটায় একবার রথের মেলাতেই গেলাম না? হ্যাঁ রথের মেলায় ছিল ও এবার রথের plan কি? এখনো অবশ্য হয়নি আমার এবারে ওই নাকতলার ওখানে রথ রথ হয় না? তুই গেছিস কোনদিনও? ও আচ্ছা তারপর রথের পর আবার কি আছে? এদের তো লেগেই আছে একটার পর একটা কিছু লেগেই রয়েছে হ্যাঁ কিন্তু রথে তুই গেছিস নাকতলায় ওখানে তো খুব বড় আরে আমি ওই নাকতলার ওখানে যে রথ তলা আছে ওখানে শুনেছি রথ রথের মেলা বড় করে হয় কিন্তু আমি যাইনি কখনো ওখান থেকে তো হ্যাঁ আমার মনে আছে ছোটবেলায় একবার বাবা পুরো দোপাটি গাছের চারা নিয়ে এসছিল ওই রথের মেলা থেকে হ্যাঁ এবার যাব করে আর যাওয়াও হয় না হ্যাঁ এবারে তো পুজোটা আগে

না মা বলছিল তাই শুনলাম ওহ্ এই তো সবাই পুজো গেলো একটা পুজোর মানে রেশ কাটাতার কাটাতে আর একটা চলে এসছে এভাবে যে মানে কিভাবে চলে যায় পুজো গুলো বোঝাও যায় না

hello

তোর দুর্গাপুজো ভালো লাগে না কালীপুজো? দেখ বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো । দুর্গাপুজোতে তো ভালো লাগতেই হবে সেটা স্বাভাবিক । আর কালীপুজোটাও খারাপ না তবে আমার আমি যেহেতু খুব একটা বাজি ফাটাই না ঠিক আছে আমার কাছে অত মানে কোনো ব্যাপার না কিন্তু দুর্গাপুজোয় যেমন খুব ঘোরাফেরা হয় সেবার তো আমরাও বেরোলাম না এবার কবে বেরোবি? এবারের পঞ্চমী ষষ্ঠী হ্যাঁ আমাদের প্রত্যেকবারের মতো দুর্গাপুজো মানেই তো হৈ হুল্লোড় খাওয়া দাওয়া এবারে কালীঘাটের ওদিকে যাবো দেশপ্রিয় পার্ক হ্যাঁ তারপরে ওইখানে আশার সঙ্ঘ বাদামতলা ওখানে তো সব পর পর মুদিয়ালি এগুলো হিন্দুস্থান সব পর পর আছে হ্যাঁ ওগুলো পর পর দেখে ঠিক আছে আমরা তালে দুদিন বেরোবো বুঝলে তো একদিন হচ্ছে পুজোতে ওই সময় আর একদিন north -এ যাবো north -এর পুজো কুমরটুলি ফুমরটুলি ওগুলো দেখবো কুমোরটুলি, আহিরীটোলা হ্যাঁ হ্যাঁ কি সুন্দর হয় তাই না? হ্যাঁ দুর্গাপুজা মানে আলাদাই সেই অষ্টমীর শাড়ি পরা নিয়ে তো কোনো ব্যাপার না মানে ওটা তো আলাদাই হ্যাঁ শাড়ি তারপরে নবমীতে সেই কি বলে? কি পুজো হয় জানো আরে বাচ্চাদের বসিয়ে করে না বলনা কি নামটা? কুমারী পুজো হ্যাঁ কুমারী পুজা ছোটবেলায় কুমারী পুজো করেছিল জানিস দুবার ও পাড়ায়? হ্যাঁ পাড়ায় বাহ বেশ ভালো ব্যাপার তারপরে তো কালীপুজো আসছেই? হ্যাঁ তার মাঝখানের পুজোটা বাদ দিয়ে দিলি কেন? লক্ষীপুজো বাবারে সে কি তাড়াহুড়ো উফ্ হ্যাঁ তারপরে সারা কালীপুজো আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসতে আসতে রাত্রি দশটা কালীপুজো হ্যাঁ কালীপুজো তে বাজি ফাটাস? হ্যাঁ আগে ফাটাতাম, এখন ওতো হয় না এবারে কালী পুজোতে বারাসাত কি যাবি?

বারাসাত শুনেছি ওখানে খুব ভালো পুজো হয় না দেখ কি করবি সবাই মিলে যদি বেড়োস তাহলে গেলে যাবো আচ্ছা ঠিক আছে দেখি সবাইকে বলে

ওখানেও আমাদের এখানের দুর্গাপুজোর মতো theme -এর পুজো হয় তাই? আমাদের এখানে কালীঘাট, কালীপুজোটা তো অতো high -ফাই করে কিছু হয় না আমাদের এখানে দুর্গাপুজো ওদের ওখানে পুজো ও কালী কালীপূজোটা নৈহাটির দিকটাতেও নৈহাটির বড়মা আছে না ওখানেও হ্যাঁ ভালো হয় নৈহাটীতেও কালীপুজো বেশ বড় করে হয় হ্যাঁ আমার আর আমাদের এখানে তো সব

শুভ্রা শুনতে পাচ্ছিস?

hello বল তারপর? হ্যাঁ কোথায় যেন ছিলাম আমরা? কালীপূজাতে হ্যাঁ বল তাহলে তোরও এবার কালীপূজার plan কি? বারাসাত যাচ্ছিস? না এই কালীপুজোতে বাড়িতেই থাকবো যদি তোরা যাস তাহলে যাবো নয়তো বাড়িতেও কত কি প্রদীপ জ্বালাতে হয়, মোমবাতি জ্বালাতে হয় হ্যাঁ কেন কালী পুজোর আগের দিন সেই চোদ্দ শাক খায় তো? হ্যাঁ চোদ্দ শাক খায়, চোদ্দ প্রদীপ দেয় যে সেটা আমাদের নেই অবশ্য তাছাড়া কালীপুজোর দিন বিকালেও তো বাড়িতে পুরো বাড়িতে প্রদীপ দেয়

তারপরে বাজি ফাটায় সবাই বেশ ভালো ব্যাপারটা হ্যাঁ তারপরে পাড়ায় পাড়ায় ঘুরতে যাওয়া হ্যাঁ এরপর এই এই পুজোতে এর পরের বছর সরস্বতী পুজোতে যাবি school -এ?

ওই প্রদীপ জ্বালানো আচ্ছা আ কালীপূজোর পরের দিন যে পাড়ায় ভোগ দেয় ভোগের খিচুড়ি

হ্যাঁ সে তো লেগেই থাকে দুর্গাপুজোতেও যেমন অষ্টমীর দিন পাড়ার ভোগে আমাদের এখান থেকে তো আবার pulao আর কি দেয় আলুর দম দেয় বেশ ভালো করে এবারে সরস্বতী পুজো হ্যাঁ? hello hello হ্যাঁ, এবারে সরস্বতী পুজো হ্যাঁ এবার সরস্বতী সরস্বতী পুজো তো আছেই ওটা তো বাঙ্গালীদের valentine's day ওটাই আবার সবাই মিলে জোড়ায় জোড়ায় আর এবারে হ্যাঁ?

হ্যাঁ সরস্বতী পুজোয় school -এ যাবো না এটা আবার হয়

হ্যাঁ ছোটবেলায় তো হলুদ শাড়ি লাল পাড় ছিল

সে তো আলাদাই ছিল তা সকালবেলা সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ মাখা এটা একটাও বেশ হ্যাঁ তারপরে শাড়ি পরে অঞ্জলি দেওয়া হ্যাঁ তারপরে ওই খাগের দোয়াত কলম সরস্বতী পূজার main ব্যাপারটা হচ্ছে কুল

পুজো না হওয়া অব্দি কুল খাওয়া যাবে না কুল খাওয়া যাবে না আমি এখনো অবধি পুজো না হওয়া অব্দি মানে কুল খাই না হ্যাঁ আমাদের বাঙ্গালীদের মধ্যে তো সেটা রয়েছেই হ্যাঁ ছোটবেলা থেকে যেহেতু শিখিয়ে দিয়েছি সেটা এখনো রয়ে গেছে সরস্বতী পুজো না হলে কুল খাওয়া যায় না মানে বাঙালিদের মানে সত্যি কথা বলতে গেলে তুই যেটা প্রথমেই বলিস বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ

হ্যাঁ আর আর লক্ষীপূজোতে আলপনা দেওয়া?

সরস্বতী পুজোর নাড়ু

খিচুরি কত ভালো লাগে তাই না সত্যি কথা তারপরে অনেকবারই লুচি সুজি করে, আলুর দম এগুলো আর সরস্বতী পুজোর rituals তো অনেক বেশি না হ্যাঁ নাড়ু বানাও হুম তারপরে আরো কি কি বানায় না? বলনা খই দিয়ে খই এর মুরকি খই হ্যাঁ খই এর মুরকি, তিলের নাড়ু

তুই এবারে শিবরাত্রি করেছিলি? আমি কোনোবারই শিবরাত্রি করি না রে আমার অনেকেই করে কিন্তু আমি করি না আমি যেহেতু কিভাবে কি করে জানি না আর বেকার অতক্ষণও উপোস করে থাকা যায় না ওর জন্য শিবরাত্রিরও করা হয়নি করা হয় না আমার

হ্যাঁ ওদের চার প্রহরে চারবার জল ঢালতে হয় এবার আ তারপরে গিয়ে খায় তাছাড়া তো সাবু আর ডাবের জল এগুলো তো খায় বোধহয় হ্যাঁ তুই christmas -এ কি করবি? Park street যাবি? না আমি যাইনি কোনো বার শুনেছি মানে খুব ভিড় হয় ওর জন্য যাই না আমিও যাই না christmas -এ আমি যে বাড়িতে পড়াই সেই বাড়িতে ওরা christian তো ওদের বাড়িতে অনেক বড় করেই উৎসব হয় তো ওখানেই যা ওদের যাই তাছাড়া ছোটবেলায় খুব church -এ যেতাম এখন অবশ্য যাওয়া হয় না তুই গেছিস কখনো church -এ? আর আমি ওই একবারই ব্যান্ডেলে গেছিলাম অতো মনে নেই ও আমি মানে আমি আমাদের পাড়ার সামনে একটা দোকান বলছি কি বলে? বাড়ি আছে সেই বাড়িতে হুম যেতাম সেই বাড়িতে যেতাম ওখানে বেশ আ যীশু খ্রীষ্টের

হ্যাঁ তাহলে এবারে আমরা ব্যান্ডেলে যাবো ঠিক আছে?

হ্যাঁ তারপরে আবার নতুন বছরও দেখতে দেখতে চলে এলো হ্যাঁ নতুন বছর কোথায়? এই তো সবে new year গেল এইতো May মাস আবার দেখতে দেখতে চলে আসবে হ্যাঁ বছর কিভাবে শেষ হয় কি করে মানে বোঝাও যায় না ঠিক আ তাও ঠিক তারপর এই তো আর কি আছে সামনে আমার ঠিক মাথায় নেই হোলি গেল recently তো হোলি হোলি গেল তো? হ্যাঁ হোলি গেল কি করলি হোলিতে? এই অ্যা সকালবেলা পুজো টুজো দিয়ে তারপরে ওই অ্যা পিসির বাড়ি গেছিলাম ওখানে সবাই দোল খেললো তারপরে হ্যাঁ বাড়িতে চা খাওয়া দাওয়া সবাই মিলে তুই কি করলি?

ও এবার একটা ভালো হয়েছে এবার আ পাড়ায় হোলির দিন ইয়েতে গেছিলাম কি বলে? প্রভাতফেরিতে গেছিলাম বেশ ওখানে একটা cultural অনুষ্ঠান হলো আ হুম আবৃত্তি করলো সবাই বেশ ভালো এরকম অনুষ্ঠান ফানুষ্ঠান হলে ভালো হয় তাহলে তোদের পাড়ায় গেলে পঁচিশে বৈশাখ হচ্ছে তাই তো সামনেই? হ্যাঁ ঠিক আছে তাহলে পঁচিশে বৈশাখে মজা কর ভালো হ্যাঁ করে অনুষ্ঠান কর শাড়ি পড়ছিস তো? হ্যাঁ তাহলে একদিন আ plan করি বেরোই তাহলে?

ঠিক আছে তাহলে রাখি? আ রাখবি? হ্যাঁ আচ্ছা রাখ তাহলে সাবধানে থাকিস

আচ্ছা ঠিক আছে রাখছিরে তাহলে

hello। হা বোলো।

এই আমারও চলে যাচ্ছে, ঠান্ডা লেগেছে? কী করে ঠান্ডা লাগলো হঠাৎ করে?

তাই জন্য আরও ঠান্ডা লেগেছে। আচ্ছা, তাহলে কি ডাক্তার দেখানো হয়েছে? না ডাক্তার দেখাও নি, কোনটা? না ডাক্তার ঠিক দেখায়নি, just medicine খাচ্ছি। তো দেখি কী হয়। ও আচ্ছা আচ্ছা। দিয়ে, আর বাড়ির সবাই ভালো আছে তো? হম বাড়িতে সবাই ভালো আছে। তোমাদের? হ্যাঁ আমারও বাড়িতে সব ভালো আছে। মায়ের একটু ঠান্ডাটা লেগেছিলো অনেকদিন থেকে ছাড়ছেই না, তো আমিও নিয়ে গিয়েছিলাম দু চার দিন আগে doctor দেখাতে। ও তো তুমি~ তুমিই তো নিজেই ডাক্তার দেখাও না ঠান্ডা লাগলে।

মা সেরকম অত সহ্য করতে পারে না ঠান্ডা লাগাটা তাই জন্যই মাকে নিয়ে যাওয়া বেশি করে। ও তাই নাকি? আহ হ্যাঁ সেই জন্যই নিয়ে যাওয়া আরো বেশি। আর ভীষণ কাশি হচ্ছিল মায়ের তো কাশিটা সহ্য করতে পারছিল না, পেটে ব্যথা হয়ে যাচ্ছিল কাশতে কাশতে। তাই আরো বেশি করে নিয়ে যাওয়া। হম এখন কেমন আছে? এখন আছে মোটামুটি আছে। একটু কমেছে, বলব না যে পুরোটা কমেছে। একটু সামান্য মত কমেছে।

ও নিয়ে, এখন কী করছো? এখন তো এই পড়াশোনাই চলছে, B tech করছি বোলপুর থেকে। তোমার কী খবর বলো? তোমার পড়াশোনা কতদূর? আর কতদূর এই যা চাপ গো পড়াশোনার। দুটো college এ যে কেন ভর্তি হলাম, আমি এখন ভাবছি। তারপর ধরো একটা ছোট্ট হ্যাঁ কাজও পেয়েছি। তারপর কাজটাও চলছে। নিয়ে তিন দিকে মানে পুরো খিচুড়ি হয়ে গেছি। কাজও চলছে মানে বুঝলাম না। আর দুটো college মানে? ব্যাপারটা আমি কিন্তু ঠিক একটু বুঝে উঠলাম না। দুটো college কি করে?